ফুলের সবুজ সবুজ ডাটি গুলো দেখতে পাচ্ছি। কিছু কিছু ফুল একটু ডিপ হলুদ কিছু কিছু ফুল একটু হালকা হলুদ।

একটা লোক তার একটা বাচ্ছা কে নিয়ে জলের দিকে তাকিয়ে আছে । আকাশটা কেরম নীল পাশ দিয়ে গাছ পালা --

একটা হলুদ রঙের বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং -টার আগে একটা পোস্টার দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট -এর। পাশে একটা রাস্তা দেখা যাচ্ছে।

ডানদিকে একটা গাছ আছে গাছে কিছু ফল হয়েছে।

একটা গরু দেখতে পাচ্ছি গাড়ির ওখানে আছে গরুটা মন্দির আছে একটা মন্দিরটা লাল আর হলুদ রঙ করা।

একটা লোক মাছ বেচছে চুন মাছ পুটি মাছ কাতলা মাছ আর এই পাশে আর একটা লোক--